সামনে অনেকগুলো বাইক ও সাইকেলও লক্ষ্য করা যাচ্ছে।

দেওয়ালটির কালার সাদা ও লাল রঙ্গের ।

ডানদিকে একটি গাড়ি দেখা যাচ্ছে।

অনেকগুলি ছোটো বড়ো পাথরও লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি শপিং মল দেখতে পাচ্ছি।

সামনে বাঁশের বেঁড়াও দেখতে পাচ্ছি।

উপরে একটি ফ্যান -ও লাগানো আছে।

সামনে একটি ডাস্টবিনও লক্ষ করা যাচ্ছে।

কয়েকটি মানুষও লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেকগুলো গাছের লক দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটি মানুষ দেখতে পাচ্ছি।

বা সাইডে কয়েকটি পেপারও রয়েছে।